এখানে বিভিন্ন ধরনের ফল রয়েছে যেমন ন্যাসপাতি আপেল কমলালেবু।

মেঝেতে ও দেওয়ালে সুন্দর টাইলস বসানো হয়েছে।

সবুজ সবুজ গাছপালা দেখা যাচ্ছে অনেক।

প্রচুর পরিমাণে জল দেখা যাচ্ছে জলাশয়ে।

টেবিলে দেখতে পাওয়া যাচ্ছে। একটি জেটির উপর জলের বোতল দেখতে পাওয়া যাচ্ছে।

উপরে রয়েছে টিন যেটাকে কাট আর বাঁশের মাধ্যমে লাগানো আছে।

নিরাপত্তার জন্য রাস্তার দুই দিকে ব্যারিকেড রয়েছে একদিকে লোহার ও একদিকে ইটের।

হলুদ কালার -এর একটি দোকান রয়েছে যেটিতে লেখা রয়েছে তৃষ্ণা।

কারেন্ট -এর খুঁটি ও ট্রান্সফরমার দেখা যাচ্ছে।

অনেক বিদ্যুৎ পরিবহনের তার দেখা যাচ্ছে।

বসার জন্য কাঠের তৈরি সুন্দর দোতলা বাড়ি দেখা যাচ্ছে।

দোতলা বাড়িটি সাদা ও সবুজ রং করা আছে।

দুটি গরু দেখতে পাওয়া যাচ্ছে।

বোর্ড -এ লেখা রয়েছে কোচবিহার গভর্মেন্ট মেডিকেল কলেজ হসপিটাল ।

অনেক বাঁশ দেখা যাচ্ছে মাঠের মধ্যে গাড়া হয়েছে।

লাল রঙ্গের বাড়ি দেখা যাছ--

সাইনবোর্ড রয়েছে সেখানে লেখা আছে জেলা কল্যাণ অধিকারীকের করণ অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ।

বড় করে লেখা হয়েছে নিউ সান সাইন নার্সিংহোম ।

নীল ও লাল রঙের প্যান্ডেল লাগানো রয়েছে।

ফুল লাগানো রয়েছে প্যান্ডেল -এর মধ্যে।

নানান খাবার রয়েছে যেমন- বিস্কিট ই চকলেট ।

জিন্স ও নীল টি-শার্ট পরা একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে যিনি দাঁড়িয়ে আছেন।

রাস্তার সাইড -এ হলুদ ও কালো রঙ্গের গার্ড দেওয়া হয়েছে।